এই দৃশ্যটিতে সকালের শুভর আকাশ কিংবা রাতের আকাশ মনে হচ্ছে হয় সূর্য উঠছে নইলে সূর্য অস্ত্র যাচ্ছে। হয় পূর্ব আকাশ নয় পশ্চিম আকাশ দিগন্ত ঘেরা লাল একটা আকাশ লাল আকাশে হয় সূর্য উঠছে নইলে অস্ত্র যাচ্ছে এই দৃশ্য হয় সুভা অর সন্ধ্যা এই দৃশ্যটা আমাকে মন্ত্রমুগ--

এই দৃশ্যটিতে একজন ভদ্দ মহিলা এবং একজন ভদ্দ লোক চিয়ার এর মধ্যে বসে রয়েছে পাশে ফাঁকা জায়গা হয়তো কেনো ডিস্পেন্সারি হতে পারে হয়তো কোনো স্বাস্থ্য কেন্দ্র হতে পারে বা হয়তো কোনো প্রশিক্ষণ কেন্দ্র হতে পারে একটা বড়ো জানলা যেখানে ক্ষুদিরাম বসু বা ভগৎ সিংএর ছবি রয়েছে দৃশ্যটি আমার খুব ভালো লেগেছে।

এ দৃশ্যটিতে কোনো রাস্তার ধারে ফুটপাথ -এ বেশ কিছু হকার যারা দোকান সাজিয়ে রেখেছে বেশ কিছু শাড়ির দোকান দেখতে পাচ্ছি একটা ব্যাগ ঝুলছে একটা দুটো মানুষের পিছন দিক দেখা যাচ্ছে দৃশ্যটি আমার কাছে খুব মুগ্ধ লেগেছে।

বা কোনো একটা কুঠি হবে তোমার হচ্ছে কিযে কুঠিরের মতো কোনো একটা তৈরী হবে উপরে টালিফালি দিয়ে তৈরী হবে বা কোনো শেড তৈরী করা হবে বেশ কিছু কাঠ পরে রয়েছে কাজকর্ম চলছে আমার দৃশ্যটি আমার খুব ভালো লেগেছে।

এই দৃশ্যটি দেখে আমার কাছে মনে হয় যে কোনো একটা পেট্রল পাম্প বা কোনো একটা ট্রাক রাখার যা স্থান যেখানে বেশ গাড়ি কিছু গাড়ি লম্বা লম্বা অবস্থায় শায়িতো রয়েছে।

স্মরণ করার জন্য সেখানে সকলে--

পোপ বা পোপের যে সমাগম ব্যক্তি বর্গরা--

মার্বেল করা ঝক ঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন।

দুএকটা লোক দাড়িয়ে রয়েছে। তার পাশে একটা--

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস ডিপো -র --